ইয়ার সাইড -এ সাইড -ই ফুলের ঝর্ণা আছে যে খুব ভালো দেখাছে।

এই মেলাটার নাম হাড়দোয়ার ছেত্র সোনাপুর মেলা বটি।

এই ফটো টা একটা দোকানের মতো লাগছে। যার নাম --

এই ফটো টো একটা রাস্তার মতো লাগছে যার সাইড এ--

যে খুব বড়ো বড়ো আ--

যাতে ঝান্ডা ফার আছে ঝান্ডা নিচুতে একটা --

ভোলেবাবার একটো মূর্তি মতন আছে।

দেখি এই ফটো দুটি অনেক--

পের পধা আছে ইয়ার জন্যে অনেক হরিয়ালি দেখাচ্চে।

এই ফটো -টোতে অনেক জন এসেছে ইয়োগা ক্লাস করতে।

এই বড়ো বড়ো ছোট মোট দোকানের ফটো বটে।

এই পাহাড়ের ওপরে মন্দির ই --